এখানে অনেকগুলো মানুষ একসাথে বসে কাজ করছে যারা--

সবুজ ঘাসে ভরা মাঠ দুপাশে রয়েছে। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে।

নীচে লাল রঙের কার্পেট পাতা।

সামনে দুখানার চেয়ার রয়েছে লাল রঙের মেঝে ডিজাইন করা সামনে আয়না রয়ে--

মাঠের চারপাশে গাছ দেখা যাচ্ছে এবং মাটি লোহার--

ব্যানার দেওয়া রয়েছে যেখানে ইস গড টু বি--

হলুদ সাদা চার্চ এর মাথায় একটা যিশুখ্রিস্টের স্ট্যাঅ্যা স্ট্যাচু রয়েছে।

ছবিতে একটা ফটো দেখা যাচ্ছে ফটো -টা লাইট দিয়ে তৈরি করা হয়েছে একজন ভদ্রলোক আ ভদ্রমহিলা--

এন দোকানের সামনে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে বসে আছেন।

ফটো তে একটা মসজিদ দেখা যাচ্ছে মসজিদ টার কালার ছাই কালারের এবং চুড়াটা--

সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। আর অনেকগুলো মোটরবাইক দাড় করানো রয়েছে ।

বাড়ি তৈরি হচ্ছে একটা লোহার বিন বিম দেখা যাচ্ছে ।

ছবিতে একটা সমুদ্র দেখা যাচ্ছেএ সমুদ্রের উপর--

ফটো তে একটা এস.বি.আই. এর--

মানুষ একসাথে বসে হাতের কাজ করছে কেউ ছবি আঁক --

একটা সোয়েটার পরে লোক দাঁড়িয়ে আছে একটা স্টেডিয়ামের ভেতরে।

আর এই দিকে সাদা-আ বাসের সামনে এক--

এটার ফটো তে একটা হ হনুমান মন্দিরের ছবি দেয়া রয়েছে মন্দিরটা সাদা কালার -এর।